অনেকগুলো ইস্টুডেন্ট চেয়ার -এর উপর বসে হাতে খাতা কলম নিয়ে।

আর কিছু সাদা কাপড়ে মোড়ানো একটি বাক্স দেখা যাচ্ছে এসবই দেখা যাচ্ছে।

বাড়িটির উপরে এইচ আর ট্যাটু নামে একটি পোস্টার রয়েছে।

পেছনে ঠাকুরের মন্দির দেখা যাচ্ছে সুন্দর করে সাজানো রয়েছে।

এইখানে একটি ইস্কুল এর অনুষ্ঠান দেখা যাচ্ছে।

টোটো গাড়ি দেখা যাচ্ছে তার সামোনেই দুটি মেয়ে দেখা যাচ্ছে।

এইখানে একটি জিম সেন্টার দেখা যাচ্ছে।

বাড়িটির সামোনে রয়েছে লাল রঙের কয়েকটি চেয়ার ।

এখানে একটি ইউকো নামে একটি ব্যাংক দেখা যাচ্ছে ব্যাঙ্ক -টির সামোনে একটি গেট রয়েছে গেট -টি খোলা রয়েছে।

তার পাশে একটি মানুষের হাত দেখা যাচ্ছে।

এইখানে দুইটি লোক দাঁড়িয়ে আছে জাকলির উপরে অনেক লোক যাওয়া আসা করতেসে।

এখানে একটি বিয়ে বাড়ি দেখা যাচ্ছে বিয়ে বাড়িতে অনেক লোকজন রয়েছে।

আলো রয়েছে তে ও একটি মহিলা ও একটি পুরুষ রয়েছে।

রেল গাড়ির গেট -এর ওইখানে একটি সিড়ি রয়েছে।

একরিয়ামের ভিতরে তিনটি মাছ সোনালী কালারের একটি সবুজ কালারের গাস দেখা যাচ্ছে উপরে।

তার পাশে একটা দিঘি রয়েছে তার চারপাশটা অনেক বড় বড় সবুজ গাছপালা রয়েছে।

একটি দূরে সাদা বিল্ডিং দেখা যাচ্ছে। একটি লম্বা গম্বুজ দেখা যাচ্ছে।